পুষ্কর এত বিখ্যাত কেন? পুষ্কর শহরের সমগ্র বিশ্বের একমাত্র ভগবান ব্রহ্মার মন্দিরে রয়েছে। হিন্দুরা পুষ্কর যাত্রা কে চূড়ান্ত তীর্থ তীর্থযাত্রা হিসাবে বিবেচনা করে যা মুক্তি লাভের জন্য অবশ্যই করা উচিত পুষ্করে কি বিখ্যাত? পুষ্কর হ্রদ ব্রহ্মা মন্দির

পুষ্কর বাজার, মের্টা সিটি, রোজ গার্ডেন, ঈশান গড়, আপাতে আপাতেশ্বর মন্দির, মানমহল, পুষ্কর টেম্পেল, এডভেঞ্চার ট্যুর

হয় এবং ফেব্রুয়ারিতে শেষ হয় এই সময় সর্বোচ্চ তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তিন পয়েন্ট চার ডিগ্রী সেলসিয়াস পুষ্কর কি দেখার যোগ্য? পুষ্কর তার উট উৎসব এবং ব্রহ্মা মন্দিরের জন্য বিখ্যাত কারণ এটি বিশ্বের একমাত্র মন্দির একটি খুব ধর্মীয় এলাকা এটি কবজ পূর্ণ এবং একটি বিস্ময়কর ভ্রমণ একটি বিস্ময়কর দেখার

পুষ্কর যা কোনদিনই ভালো আপনার পকেটের জন্য সব ধরনের হোটেল আছে জগৎ প্যালেস, গ্রীন হাউস, আরামবাগ অনন্ত উচ্চ উচ্চ প্রান্তের জন্য আপনি যদি নিরামিষ হন এটা ঠিক আছে কিন্তু হার্ডকোর যদি ননভেজ হয় তাহলে আজমীর একটি ভালো পছন্দ। বিদেশিরা কেন পুষ্কর কে ভালোবাসে? এটি বিশ্বের বৃহত্তম উটের মেলা একটি গবাদি পশুর ব্যবসার ছাড়াও এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে মাটকা ফুয়াদ, লম্বা গোঁফ, এবংবধূ কম্পিটেন্স মেলার প্রধান ড্র যা হাজার হাজার দর্শককে আকর্ষণ করে পুষ্কর কি কেনাকাটার জন্য ভালো? টেক্সটাইল এবং ফেব্রিক পুষ্কর চমৎকার পোশাকের জন্য একটি কেন্দ্র। এর চমৎকার টেক্সটাইল বাজারের জন্য ধন্যবাদ। চামড়ার জন্য উটের কভার সুন্দর ব্লক প্রিন্ট এবং প্রানবন্ত

এত জন্য নষ্ট করে দেবে শিব কে কেন পুস্কর বলা হয়? গল্পটি বলেছেন যে যখন সতী মারা যান তখন শিব এত বেশি এবং এত দীর্ঘ সময় ধরে কেঁদেছিলেন যে তার অশ্রু দুটো পবিত্র পুকুর তৈরি করেছিল একটি ভারতের আজমিরের পুস্করে এবং অন্যটি কেতকে যার আক্ষরিক অর্থ বৃষ্টির চোখ সংস্কৃত পুস্করে কোন খাবার বিখ্যাত? কচুরি খাস্তা এবং গরম কচুরি রাজু রাজস্থান রাজ্য জুড়ে জনপ্রিয় একটি খাবার ফলা তেল মোড়ানো পাকোড়া তরকারি মালপোয়া কার্ড ফ্রয়াড পিজ্জা পিজ্জা রেসিপি ফল মুসুলি গুলকান্ত লস্যি পুস্করের বিখ্যাত মিষ্টি কি? জিলেবী পুস্করের মিষ্টি প্রেমীদের জন্য একটি জন প্রিয় জিলেবী হল ঘি এবং চিনি দিয়ে তৈরি একটি মিষ্টি উষ্ণ খাওয়া সবচেয়ে ভালো এবং এই ডেজার্টটি একটি পপুলার টি টাইম স্নাক্স বা খাবারের পরের খাবার পুষ্করের প্রধান বাজারের কাছে ঘিতে ভিজিয়ে গরম জিলেবী বিক্রির অনেক খাবারের স্টল রয়েছে পুষ্কর হলো একটি শহর আজমির শহরের কাছে এবং ভারতের রাজস্থান রাজ্যের আজমির জেলার পুষ্কর তহশিলের সদর দপ্তর এটি আজমিরের প্রায় দশ কিলোমিটার বা ছয় দশমিক দুই মাইল উত্তর পশ্চিমে এবং জয়পুরের প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার তিরানব্বইয় মাইল দক্ষিন পশ্চিমে অবস্থিত এটি হিন্দু এবং শিখ দের তীর্থস্থান পুষ্করে অনেক মন্দির আছে পুষ্করে বেশিরভাগ মন্দির এবং ঘাট গুলি আঠারো শতকের এবং পরে এই অঞ্চলে মুসলিম বিজয়ের সময় অনেক মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল এর পরে ধ্বংস হওয়া মন্দির গুলি পুনঃনির্মাণ করা হয়েছিল মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল কোন নির্মাণ করা হয়েছিল এবং পরে পুষ্কর মন্দির গুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল রেড স্পিয়ার ব্রহ্মা মন্দির এটি হিন্দুদের দ্বারা একটি প্রবিত্র শহর হিসাবে বিবেচিত হয় বিশেষ

গোবিন্দ সিং এর মন্দিরের জন্য পুষ্কর গুরুত্বপূর্ণ স্নানের ঘাটগুলির মধ্যে একটি কে বলা হয় গোবিন্দঘাট যা শিখরা গুরু গোবিন্দ

এবং বর্তমান পুষ্কর অঞ্চলে পৌঁছে তিনি বহু গাছ-গাছালিতে ভরা বহু ফুল বহু পাখিতে ভরা সেই বনে প্রবেশ করেন প্রাণীদের অনেক দল ব্রহ্মা বন ও গাছপালা দেখে খুব খুশি হলেন এবং পুষ্করের কাছে এক হাজার বছর বসবাস করার তিনি বসবাস করার

বিশ্রাম ও আনন্দের সময় এই মেলার মৌসমটি তাদের জন্য সবচেয়ে ব্যস্ত সময় কারণ এটি দেশের অন্যতম বড় গরু মেলা পঞ্চাশ হাজার উট সহ পশু সম্পদ দূরদূরান্ত থেকে আনা হয় ব্যবসা-বাণিজ্যের জন্য সমস্ত উট ধুয়ে এবং সাজানো হয়। এবং কিছু শৈল্পিক নকশা তৈরি করার জন্য কাটা হয় কিছু উট ঘোড়া এবং গরু রঙিনভাবে সজ্জিত করা হয় পশু ব্যবসার পশু ব্যবসার বাজার ছাড়াও পুষ্কর পরম অন্থন লোকসংগীত এবং নৃত্য ফেরিশ হুইল ম্যাজিক শো

যদিও পুষ্কর মেলা কার্তিক পূর্ণিমার চারপাশে অনুষ্ঠিত হয় যা সাধারণত অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের শুরুর মধ্যে পড়ে অন্যান্য ঋতুতে পবিত্র হ্রদ পরিদর্শনকারী তীর্থযাত্রীদের জন্য অন্যান্য খেলা এবং উৎসব থাকে গুরুমুখ শিংএর মতে পুষ্কর শিখদের জন্য একটি পবিত্র তীর্থস্থান এখানে যেখানে গুরু নানক এবং গোবিন্দ শিংকে উৎসর্গ করা হয়েছে এর

কুঁড়ি শতকের আগে শিখ মন্দির গুলির একটি সাধারণ নাম ছিল শিখ ধর্মশালা হলো একটি দোতলা বিল্ডিং যার একটি কেন্দ্রীয় কক্ষ একটি বারান্দা দিয়ে ঘেরা দ্বিতীয় শিখ মন্দির টি গুরু গোবিন্দ শিং জি কে উৎসর্গ করা হয়েছে যা আনন্দপুর সাহিব ছেড়ে যাওয়ার পর তার যাত্রা যাত্রা চিহ্নিত করে পণ্ডিত পরমানন্দ হিন্দু রাজাদের পক্ষে পবিত্র গরুর উপর শপথ গ্রহণ করেন এবং মুসলিমদের ধর্মযাজক কাজী সৈয়দ ওয়ালী ভাসান আওরঙ্গজেবের হাতে লেখা কোরআনের উপর শপথ নেন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে গুরুজি আনন্দপুর সাহিব ছেড়ে চলে যান তবে গুরুজি কে তারা আক্রমণ করবে না এবং সবাই শান্তিতে আনন্দপুর সাহিব থেকে বেরিয়ে যেতে পারবেন তিনি যেখানে অবস্থান করেছিলেন এবং তার পাশের লেকটিকে এখন গোবিন্দঘাট বলা হয় এটি একটি স্মারক শিলা লিপি বহন করেন এবং আওরঙ্গজেবের শাসনের শেষ দশকের ব্যাপক হিন্দু মুসলিম যুদ্ধ এবং মুঘল সাম্রাজ্যের পতনের পর মারাঠা সাম্রাজ্যের পৃষ্ঠা পোষকতায় মন্দিরটি নির্মিত হয়েছিল পুষ্করে কোন দেবতার পূজা করা হয় এটি বিশ্বের একমাত্র ভগবান ব্রহ্মার মন্দির এবং এটি দুই হাজার বছরের পুরনো বলে বিশ্বাস করা হয় কিন্তু হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে এটি বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মার প্রথম স্ত্রী দেবী সরস্বতী ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি কেবল পুষ্কর নগরীতে পূজিত হবেন যিনি পুষ্কর মন্দির নির্মাণ করেছিলেন পুষ্কর হলো দুটি সংস্কৃত শব্দের সংমিশ্রণ পুষ্প এবং কর পুষ্প শব্দের অর্থ ফুল এবং কর শব্দের অর্থ হাত আর পদ্মের পাপড়ি ব্রহ্মার হাত থেকে এই স্থানে পড়েছিল বলে একে পুষ্কর বলা হয়। মন্দির কে নির্মাণ করেন? মূল মন্দিরটি ঋষি বিশ্বামিত্র দ্বারা নির্মিত বলে মনে করা হয় পুষ্কর লেক তৈরি কে তৈরি করেছেন? হ্রদের সাথে সম্পর্কিত কিংবদন্তি বেশিরভাগ সংস্করণ অনুসারে ভগবান ব্রহ্মা যখন বজ্র নভ রাক্ষস কে হত্যা হত্যা করেছিলেন তখন তার ঐশ্বরিক পদ্মের তিনটে পাপড়ি তিনটি ভাগে বিভক্ত হয়ে তাদের জায়গায় ফোয়ারা তৈরি করেছিল যাদের পুস্করা বলা হয় পরে ব্রহ্মা এই স্থানে যজ্ঞ করেন পুষ্করে কি মরুভূমি আছে? পুষ্কর হলো একটি প্রাথমিক গন্তব্য যেখানে

হাজার পর্যটককে আকর্ষণ করে থর মরুভূমির কাছে কোন শহর? থর মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত রাজস্থানের জয়সালমীরএকটি একটি প্রাচীন একটি গ্রামীণ মনোমুগ্ধকর রাজকীয় অনুভূতি এবং বেদুইন এর রুক্ষ সোনালী বালির টিলাতে অনুভব করে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 আশ্রয় করে এটি একমাত্র জায়গা যেখানে রাজস্থানের রাষ্ট্রীয় পাখি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড রাষ্ট্রীয় প্রাণী শৃঙ্খারা এবং রাষ্ট্রীয় বার্ড খেজারি এবং রাষ্ট্রীয় ফুল রহিরা প্রাকৃতিকভাবে ঘটে কোন শহরকে থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয়? থর মরুভূমির কাছে অবস্থিত চুরু রাজস্থানের একটি শুষ্ক জলবায়ুর জেলা টি দ্যা গেটওয়ে টু থার নামে পরিচিত এটি ষোলশ কুঁড়ি খ্রিস্টাব্দে রাজপুতদের নির্বাণ উপজাতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রাথমিকভাবে এই স্থানটি ভারতের স্বাধীনতার আগে বিকানের জেলার একটি অংশ ছিল পুষ্কর হ্রদ পুষ্কর হ্রদ পুষ্করের কেন্দ্রে একটি সুন্দর পবিত্র স্থান এটি ভগবান ব্রহ্মা দ্বারা নির্মিত বলে মনে করা হয় এবং তাই এটি হিন্দুদের জন্য একটি তীর্থস্থান হ্রদ টি বাহান্নটি বিভিন্ন ঘাট বা ধাপ গুলি সিরিজ দ্বারা বেষ্টিত যা হিন্দুরা ধর্মীয় স্থানের জন্য হ্রদে নামার জন্য ব্যবহার করে কার্তিক মাসে যদিও

প্রবেশের জন্য আপনাকে অবশ্যই আপনার জুতো খুলে ফেলতে হবে। আপনার যদি শুধুমাত্র দুটি মন্দির দেখার ইচ্ছে বা সময় থাকে তবে পুষ্কর হ্রদের সুন্দর দৃশ্যসহ এক জাতীয় ব্রহ্মা মন্দির এবং সাবিত্রী মন্দির অবশ্যই দেখার মত অপাতেশ্বর মন্দির একটি ভূগর্ভস্থ অংশ সহ শিবকে উৎসর্গ করা হয়েছে এতক্ষণ আমরা দেখছিলাম পুষ্কর একটি বিশিষ্ট দর্শনীয় থর এবং সেটি সম্পর্কে আমরা কথা বলছিলাম শ্রী গুরু রামনাথ জি আন্তর্জাতিক বিমানবন্দর শ্রীগুরু রামনাথ জি

শহরের কেন্দ্র থেকে এগারো কিলোমিটার বা সাতমাইল উত্তর পশ্চিমে এটি চতুর্থ শিখ গুরু এবং অমৃতসরের প্রতিষ্ঠাতা গুরু শহরের রামদাসের নামে নামকরণ করা হয়েছে বিমানবন্দরটি পাঞ্জাবের বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধীর আন্তর্জাতিক বিমানবন্দরের পর এটি উত্তর ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর দুই হাজার সতেরো থেকেআঠারো আর্থিক বছরে বিমানবন্দর টি ভারতের তৃতীয় দ্রুততম বর্ধনশীল বিমানবন্দর ছিল। ভারতের তৃতীয় দ্রুত দুই হাজার উনিশ এবং দুই হাজার কুঁড়ি সালের গাই ট্র্যাক ভারতে বিমানবন্দরটি পরিদর্শন করবে এবং মধ্য এশিয়ার ছয় তম সেরা আঞ্চলিক বিমান বন্দর বিমানবন্দর কাউন্সিল ইন্টারন্যাশনাল প্রতিবছর দুই থেকে পাঁচ মিলিয়ন যাত্রী দাঁড়া দুই হাজার কুঁড়ি সালে এশিয়ার স্পেসিফিকের সেরা বিমানবন্দর হিসাবে পুরস্কৃত হয়েছে ইতিহাস দুই হাজার উনিশশো তিরিশ সালে বিমান বন্দরটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি VVIP চলাচলের জন্য ব্যবহৃত হয়েছিল স্বাধীনতার পর এটি দিল্লি অসমী নগর শ্রীনগরের সাথে যুক্ত হয় কাবুলের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছিল উনিশশো ষাট সালে

টি পশ্চিম মিড ল্যান্ডের উত্তর ভারতীয় জনসংখ্যা কে নিজ দেশের সাথে সংযুক্ত করেছিল এবং বই সেভেন উত্তর ভারতীয় জনসংখ্যা কে নিজ দেশের সাথে সংযুক্ত শুন্য সাত এর দ্বারা পরিচালিত হয়েছিল এবং বই সাত সাত সাত বিমান ব্যবহার করে এয়ার ইন্ডিয়া দুই হাজার পাঁচ সালের মে মাসে বারমিংহাম হয়ে তর দারুন টরেন্টোতে পরিসেবা চালু করে দুই বছর পরে তবে কোরিয়ার তার দিল্লী হাব থেকে টরেন্টো ও পর্যন্ত সরাসরি ফ্লাইট এর রুট পরিবর্তন করেন নভেম্বর দুই হাজার দশ সালে বিমানবন্দরের নাম পরিবর্তন করে শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দর করা হয় পরের অক্টোবরে ব্রিটিশ মিডল্যান্ড ইন্টারন্যাশনাল বি এম আই একটি এয়ার বাস এ থ্রি থ্রি থ্রি জিরো বিমানের মাধ্যমে আলমাটির মাধ্যমে লন্ডনের সাথে সংযোগ চালু করেন ব্রিটিশ এয়ার ওয়েসের এয়ার ওয়েসের এর মধ্যে একীভূত হওয়ার ফলে অক্টোবর দুই হাজার বারো সালে ফ্লাইটটি বন্ধ হয়ে যায় এয়ার ইন্ডিয়া ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সালে বার্নিং হামে বিরতিহীন পরিষেবা পুনরায় চালু করেছে এবার বই সাত আট সাত ব্যবহার করে বিমানবন্দরটি এখন রোম মিলান পিভিলিসি টপ ওভার হিসাবে ব্যাংকক কুয়ালালামপুর সিঙ্গাপুর এবং সারজাহ তাসখন দুবাই দোহা এবং মালে এর সাথে মৌসুমী রুট হিসাবে সংযোগ সংযুক্ত রয়েছে সুযোগ সুবিধা দুই হাজার এক জুলাই টার্মিনাল ভবনের প্রথম ধাপের নির্মাণ শুরু হয় বিদ্যমান রানওয়ে সম্প্রসারণ একটি নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল এ টি সি টাওয়ার নির্মাণ এবং অন্যান্য কাজ জুন দুই হাজার ছয়ে সমস্ত পেজ ওয়ান কাজের নির্মাণ শেষ হয়েছিল টার্মিনাল বিল্ডিং এর আগমন বিভক্তির সেপ্টেম্বর দুই হাজার পাঁচ সালের উদ্বোধন করা হয়েছিল এবং প্রস্থান বিভাগটি এটি নতুন সমন্বিত টার্মিনাল বিল্ডিং এর ফেস টু পথ প্রশস্ত করেছে টার্মিনালটিক অন্তর নির্মিত গ্লাস এবং ইস্পাত দিয়ে নির্মিত এবং আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত যেমন ইন লাইন এক্সরে লাগেজ পরিদর্শন এবং পরিবাহক সিস্টেম স্লাইড তথ্যপ্রদর্শন সিস্টেম এফ আই বি এস সাধারন ব্যবহারের টার্মিনাল সরঞ্জাম সিইউটি ই এবং সিসিটিভি পর্যবেক্ষণ যা পঁচিশে জানুয়ারি দুই হাজার নয়ে আনুমানিক চল্লিশ হাজার একশো পঁচাত্তর বর্গ কিলোমিটার এলাকা নিয়ে উদ্বোধন করা হয়েছিল যা আগে বারো হাজার সাতশো সত্তর বর্গমিটার সুবিধার তুলনায় একটি উন্নতি চিহ্নিত করেন সমন্বিত বিল্ডিংটিআধুনিক এবং ভারতীয় নকশার মিশ্রণ ভারতীয় শৈলীর খিলান এবং রঙের সাথে কাঁচা ও ইস্পাত দিয়ে নির্মিত দুই হাজার ষোল সালের জুনে বিমানবন্দর টি আন্তর্জাতিক যাত্রী পরিবহনে উনষাট দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধি রেকর্ড করেছে ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিংটিতে চারটি অ্যারো গ্রিব হয়েছে রয়েছে যার বার্ষিক ধারণক্ষমতা দুই দশমিক পাঁচ মিলিয়ন যাত্রী এবং সিক্স আওয়াের এক হাজার দুইশ যাত্রী এটিতে ত্রিশটি চেক ইন কাউন্টার চারটি এক্সপ্রেস স্ক্যানার লাগেজের জন্য ছাব্বিশ টি ইমিগ্রেশন কাউন্টার দশটি কাস্টম কাউন্টার বারো টি নিরাপত্তার চেক বুথ এবং চারটি কনভার্ট বেল্ট রয়েছে মোট পঁচিশ টি জাহাজ চার আট ক্লাস ই তিন টি ক্লাস বি তেরো টি ক্লাস সি টাইপের জাহাজ এবং কার্গোর জন্য একটি ক্লাস ই অ্যাপ্রোন টিতে আগের থেকে পার্কিং ক্ষমতা বাড়ানো হয়েছে পনেরোটি উড়োজাহাজ এবং সি ক্যাটাগরি বিমানের পার্কিংয়ের জন্য শক্তিশালী করা হয়েছে। ট্যাক্সি ওয়েএবং রানওয়ে এর মধ্যে একটি অতিরিক্ত অ্যাপ্রোন নির্মাণ করা হয়েছে প্রস্তান ও আগমন হল গুলি শুল্কমুক্ত দোকানগুলি পরিচালনা করে

বিমানবন্দরটি দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো সালের জন্য ভারতের সর্বোচ্চ আটচল্লিশ শতাংশ এর বেশি যাত্রী বৃদ্ধির হার রেকর্ড করেছে টার্মিনাল বিমানবন্দরটি চল্লিশ হাজার বর্গমিটার এলাকার জুড়ে ত্রিশটি চেক ইন কাউন্টার ছাব্বিশ টি ইমিগ্রেশন কাউন্টার বারো টি

বিবেচনা করতে পারে প্রতিবছর এটি দুই দশমিক পাঁচ মিলিয়ন এর বেশি যাত্রীদের পরিষেবা দেওয়ার ক্ষমতা রাখে রানওয়ে বিমানবন্দরের রানওয়ে সিএটি ক্যাট থ্রি বি আইএলএস দিয়ে সজ্জিত যা খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানোতায় বিমান অবতরণ জন্য বিমানবন্দরটিকে উপযুক্ত করে তোলে এটি দুই হাজার ষোল থেকে সতেরো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যখন রিষ্ট এয়ারলাইন গন্তব্য এয়ারলাইন্সের গন্তব্য এক্সটেনশন দিল্লি প্রাইস জেট দুবাই আন্তর্জাতিক জয়পুর পাটনা মৌসুমী বার্গাম ওয়ান রোম ফিউনিশানো ওয়ান ফুট সিঙ্গাপুর কাতার এয়ারওয়েজ দোহা, নিউজ মিলান্থ মালপেন্টা ইন্ডিগো আমেদাবাদ ব্যাঙ্গালোর, দিল্লি, গোয়া, ডাবলিম, কলকাতা, লখনৌ, মুম্বাই, পুনে, সারজাহ, শ্রীনগর প্রথমে মুম্বাইয়ে যান এয়ার মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দুবাই আন্তর্জাতিক, সারজাহ এয়ার ইন্ডিয়া বার্মিংহাম দিল্লি লন্ডন গ্যাট উইক সাতাশে মার্চ দুই হাজার তেইশ থেকে শুরু হয় লন্ডন হিথ্রো তেইশ শে মার্চ দুই হাজার তেইশ তারিখে শেষ হয় ভবিষ্যৎ

পরিচালনার ক্ষমতা বার্ষিক পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন যাত্রীতে উন্নীত করবে বছর করবেন এর সাথে আরেকটি অ্যাপ্রন ট্যাক্সিওয়ে

ইন্ডিয়া AAI দ্বারা পরিচালিত অন্যান্য পাঁচটি বড় বিমানবন্দরের সাথে বিমানবন্দরটিকে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ

বিমানবন্দরের অবকাঠামোর দ্রুত অবনতি হবে বলে আশা করা হচ্ছে, দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেসওয়ে সমাপ্তির ফলে অমৃতসর